আচ্ছা বেশ ঠিক।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

হ্যাঁ কারণ পড়াশোনা করে যদি বেকার বসে থাকি তাহলে তো সরকারেরই ক্ষতি সরকার তৈরি করলে একটা product কিন্তু ওটা তো মানে বাজারে আসতে পারলো তখন তো সমস্যা ভগৎ সিং সম্পর্কে বল? ভগৎ আজও ভগৎ সিং এর নাম শুনলে আমাদের রক্ত ফুটে ওঠে দেশের স্বাধীনতার জন্য তিনি যেভাবে সর্বস্ব উৎসর্গ করেছেন তার উদাহরণ খুঁজে পাওয়া কঠিন । ইতিহাসবিদরা তাকে শহীদ আজম বলে সম্মানিত করেছেন তাদের জীবন এমন এক আলোর স্তম্ভ যা আমাদেরকে ত্যাগের পথে পথ দেখাতে শতাব্দীর পর শতাব্দী । তিনি দেশের স্বাধীনতার জন্য সহিংসতা অবলম্বন করতে ভয় পেতেন না তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম প্রয়োজন । ভগৎ সিং কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? সরদার ভগৎ সিং সাতাশে সেপ্টেম্বর উনিশশো সাত সালের পাঞ্জাবের বঙ্গ নামক একটি গ্রামে একটি বিপ্লবী পরিবারে জন্মগ্রহণ করেন।

তার পিতার নাম কৃষাণ সিং তার বাবা ও কাকা ছিলেন বিখ্যাত বিপ্লবী যেদিন তিনি জন্মগ্রহণ করেন ভগৎ সিং এর কাকা অজিত সিং মান্দালয়ে । জেল থেকে মুক্ত মুক্তি পান এবং তার বাবা নেপাল থেকে দেশে ফিরে আসেন। ভগৎ সিং কিভাবে তার নাম ভগৎ সিং পেলেন? যেদিন তিনি জন্মগ্রহণ করেন ভগৎ সিং এর কাকা অজিত সিং মান্দালয়ের জেল থেকে মুক্তি পান এবং তার বাবা নেপাল থেকে দেশে ফিরে আসেন দাদি শিশুটিকে ভাগ্যবান বলেছেন। এই শব্দের পর তার নাম হয় ভগৎ সিং ভক্তি তার মামা ও বাবার কাছ থেকে পেয়েছিলেন । ভগৎ সিং এর শৈশব সম্পর্কে বলুন? শৈশবে বন্ধু,

এছাড়াও college college প্রবেশ সেখানেই তিনি সুখ দেব ও ভগবতী চরণের মতো বিপ্লবীদের সাথে যুক্ত হন তাদের সকলেই রাজনীতি ও অর্থনীতিতে খুব আগ্রহী ছিলেন ভগৎ সিং কেন বাড়ি থেকে পালিয়ে ছিলেন? সর্দার ভগৎ সিং তখনও college এ জয়েন join যখন তার পরিবার তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। তারা এই বন্ধনে পড়তে প্রস্তুত ছিল না । তখন পরিবারের সদস্যরা বিরোধিতার তোয়াক্কা না করে তোয়াক্কা না করে ঘোরে ফেরে ঘর ছেড়ে পালিয়ে যায় কানপুরের ছাত্রের, সঙ্গে ছাত্রীগণের সম্পর্ক তা বেশ সম্পাদনা শুরু করেন কে ভগৎ সিং কে বিপ্লবী জীবন গ্রহণের অনুপ্রাণিত করেছিলেন? প্রতাপে কাজ করা এবং কানপুরে থাকাকালীন আহ বটুকেশ্বর দত্তের সাথে যোগাযোগ করেন এই মিলন তাদের জন্য বিপ্লবী জীবন গ্রহণের জন্য একটি মহান অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। এই দিনগুলিতে আপ নওজোয়ান ভারত সভা গঠন করেছে ততক্ষণে ভগৎ সিং পুলিশের নজরে এসেছে পুলিশ তাদের কোন না কোন মামলায় জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। ভগৎ সিং এবং তার সহযোগীদের দ্বারা পরিচালিত সংগঠন ব্যাখ্যা করুন? উনিশশো চৌত্রিশ সালের দুসরা সেপ্টেম্বর সারা দেশের বিপ্লবীদের একত্রিত করা হয়। এবং তাদের সংগঠনের নাম পরিবর্তন করা হয় এখন এই সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে hindustan socialist রিপা republican army এই দলের কার্যালয় আগ্রায় আনা হয় চলতি দেশের স্বাধীনতার জন্য কাজ শুরু করে। যুবকের রক্ত কেন ঝরে পড়ল? লাহোরে লালা রাজপথ রায়ের নেতৃত্বে একটি বিশাল জলসা হতে চলছে আপনি আগ্রা থেকে লাহোরে এসেছেন সাইমন commission এর বিরোধিতা করতে। গিয়ে লালা রাজপথ রায়কে লাঠি দিয়ে মারধর করা হয় লালাজি অনেক আঘাত পেয়েছেন সেসব আঘাত তিনি সইতে পারেন লালা জি মৃত্যুতে দেশের গর্ভবতী নারীদের রক্ত ঝরেছে তিনি। লালাজির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছেন লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিশোধ কে নিলেন? উনিশশো আঠাশ সালের সতেরই ডিসেম্বর বিকাল চারটায় ভগৎ সিং রাজগুরু শুকদেব এবং চন্দ্রশেখর আজাদ চান্দাবকে ফাঁসি দিয়ে লালার মৃত্যুর প্রতিশোধ নেয় পুলিশকে ধোকা দেওয়ার পর কঠিন। হীরার মধ্যে দিয়েও লাহোর থেকে বেরিয়ে এসেছিল তার

সমাবেশ হোল উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তকে এই কাজের জন্য নির্বাচিত করা হয় বধুদেশ স্বর দত্ত ছদ্মবেশে এসেম্বলি হলে প্রবেশ করেন নিরাপত্তাধীন উত্থাপনের সময় gallery তে একটি বোমা নিক্ষেপ করা হয় বিস্ফোরকের সাথে সাথে বিধানসভা হলে পদদলিত হয়। কিছুক্ষণ শান্তির পর লোকে দুজনকে দেখে যুবকরা স্লোগান লাল রিফ্লেড বিলি করছে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করেছে। ভগৎ সিং এর সহোদর সম্পর্কে বলুন? উনিশশো একত্রিশ সালের তেইশে মার্চ সন্ধ্যায় এই তিন বীরকে ফাঁসি দেওয়া হয়ে ছিল ফাঁসির আগে এই তিন বীর

দিতে গিয়ে স শহীদ হন। চন্দ্রশেখর সম্পর্কে বলুন? শতাধিক বিপ্লবী দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছিলেন সেই সাহসী যোদ্ধাদের একজন ছিলেন চন্দ্রশেখর আজাদ যিনি দেশের মানুষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে, লড়াই করেছিলেন কারণ সশস্ত্র বিপ্লবের বিশ্বাসী চন্দ্রশেখর তেইশে জুলাই উনিশশো ছয় সালের আলিরাজপুর মধ্যপ্রদেশের জেলায় ভাওরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলায় নাম ছিল চন্দ্রশেখর তিওয়ারি ।